একজন মানুষ দাঁড়িয়ে আছে তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করছে এবং আমার দোকান টা দিন ভালো চলে দোকানটা সম্ভবত কোনো বইয়ের দোকান এস.এস.সি এক্সাম -এর একটা মাধ্যমিকের বই আমরা দেখতে পারছি দোকানের পিছন টাই।

এবং দুটো মেয়ে আর দুটো তে মেয়ে সেই মেয়ে দুটোকে দেখে তারিফ করছে এবং পাথরটা সম্ভবত সাদা কালার এর এবং সবুজ কালার মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছ --

একজন ঠিকাদার হয়তো তিনি দাঁড়িয়ে আছে হয়তো বৃষ্টির মাঝখানে কাজ হচ্ছে কিছু-উ পাথর কাগজপত্র আছে সেখানে। পা তারা রড বিছাচ্ছে এবং তাদের মাথায় টুপি আছে যে যেগুলোর রং সম্ভবত হলুদ।